ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 259 এ ফাইল ব্রাউজার এবং ইনফো প্যানেল সম্পর্কে
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
এই টিউটোরিয়ালটি দেখার পর আমরা ফাইল ব্রাউজার ইনফো প্যানেল এবং উভয়ক্ষেত্রে উপলব্ধ বিভিন্ন বিকল্প সম্পর্কে শিখব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
3ডি ভিউয়ের নীচে বাঁদিকের কোণায় এডিটর টাইপ মেনুতে যান
মেনু খুলতে বাম ক্লিক করুন
এতে ব্লেন্ডারে উপলব্ধ বিভিন্ন ধরনের উইন্ডোসের সূচী রয়েছে
ফাইল ব্রাউসের এ বাম ক্লিক করুন
এটি হল ফাইল ব্রাউসের
এখানে আমরা সিস্টেমে সংরক্ষিত আমাদের সকল ব্লেন্ড ফাইলস পেতে পারি
এই চারটি অ্যারো বোতাম আমাদের ডিরেক্টরির ভিতরে সর্বত্র স্থানান্তর করতে সহায়তা করে
ব্যাক আরো আমাদের আগের ফোল্ডারে নিয়ে যাবে
কীবোর্ড শর্টকাটের জন্য ব্যাক স্পেস টিপুন
ফরওয়ার্ড আরো আমাদের পরের ফোল্ডারে নিয়ে যাবে
কীবোর্ড শর্টকাটের জন্য shift এবং backspace টিপুন
ইউপি আরো বোতাম আপনাকে বর্তমান ডিরেক্টরিতে নিয়ে যাবে
কীবোর্ড শর্টকাটের জন্য P টিপুন
রিফ্রেশ বোতাম আপনার বর্তমান ডিরেক্টরিতে ফাইলের সূচী রিফ্রেশ করবে
ক্রিয়েট নিউ ডিরেক্টরি আপনার বর্তমান ডিরেক্টরির ভিতরে নতুন ডিরেক্টরি বা ফোল্ডার তৈরী করবে
এই বোতামগুলি আপনাকে আপনার ফাইল এবং ফোল্ডার ক্রমানুশারে সাজাতে সাহায্য করবে
ফিল্টার বাটন আপনার ডিরেক্টরির ভিতরে ফাইলগুলি ফিল্টার করতে সক্ষম করবে
ফিল্টার ট্যাবের আগে উপস্থিত শুধুমাত্র সক্রিয় আইকন ডিরেক্টরির ভিতরে দৃশ্যমান হবে
সুতরাং এটি ব্লেন্ডারে ফাইল ব্রাউসের উইন্ডো সম্পর্কে ছিল
এডিটর এ যান ফাইল ব্রাউজারের উপরের বাম কোণায় মেনু টিপুন
মেনু খোলার জন্য বাম ক্লিক করুন
3ডি ভিউ তে বাম ক্লিক করুন
আমরা ডিফল্ট ব্লেন্ডার কর্মপরিসরে ফিরে এসেছি
এখন ইনফো প্যানেল দেখা যাক
ব্লেন্ডার ইন্টারফেসের মধ্যে সবচেয়ে উপরের প্যানেল ইনফো প্যানেল মুখ্য মেনু প্যানেল
ফাইল এ বাম ক্লিক করুন
এটি আমাদের কাছে আছে ওপেন a নিউ বা আন এক্সিস্টিং ফাইল সেভ থে ফাইল উসের প্রেফারেন্স উইন্ডো তাছাড়া ইমপোর্ট এবং এক্সপোর্ট অপশন্স
ওপেন এ বাম ক্লিক করুন
এটি ফাইল ব্রাউসারের অনুরূপ ব্রাউসার খুলবে
আপনি এখান থেকে ব্লেন্ড ফাইল খুলতে পারেন যা আপনি ইতিমধ্যেই সিস্টেমে সংরক্ষণ করে রেখেছেন
ফাইল খোলার আগে লোড ইউআই এর সক্রিয়তা উসের ইন্টারফেস বা ইউআই এর সাথে ব্লেন্ড ফাইল খুলতে সহায়তা করবে যা আপনি ঐ জন্যেই সংরক্ষণ করেছেন
ওপেন ফাইল উইন্ডো থেকে প্রস্থান করার জন্য ব্যাক টো প্রিভিয়াস এ বাম ক্লিক করুন
এড এ বিভিন্ন বস্তুর রিপোজিটরী রয়েছে যা আপনি আপনার সীনে জুড়তে পারেন
এড এ বাম ক্লিক করুন
এটি হল অবজেক্ট রিপোজিটরী
আমরা এই মেনু ব্যবহার করে 3ডি ভিউতে নতুন বস্তু যোগ করতে পারি
কীবোর্ড শর্টকাটের জন্য Shift এবং A টিপুন
এখন 3ডি ভিউতে একটি প্লেন যোগ করা যাক
3ডি কার্সার সরানোর জন্য স্ক্রিনে কোথাও একটি বাম ক্লিক করুন
আমি এই স্থান নির্বাচন করছি
এড মেনুর জন্য Shift এবং A টিপুন
প্লেন এ বাম ক্লিক করুন
3ডি কার্সারের স্থানে 3ডি ভিউতে একটি নতুন প্লেন জুড়ে গেছে
3ডি কার্সার সম্পর্কে বুঝতে দয়া করে নেভিগেশন 3ডি কার্সার টিউটোরিয়ালটি দেখুন
একইভাবে আপনি 3ডি ভিউতে আরো কিছু বস্তু যোগ করার চেষ্টা করতে পারেন
এখন ইনফো প্যানেলে ফেরত যান
রেন্ডার মেনু খুলতে রেন্ডার এ বাম ক্লিক করুন
রেন্ডারে ইমেজ বা ভিডিও রেন্ডার বিকল্প আছে যেমন রেন্ডার ইমেজ রেন্ডার অ্যানিমেশন শো বা হাইড রেন্ডার ভিউ ইত্যাদি
রেন্ডার সেটিংস পরের টিউটোরিয়ালে বিস্তারিতভাবে শিখব
ইনফো প্যানেলে হেল্প এর আগে স্কোয়ারে আইকনে যান
এটি হল চুসে স্ক্রিন লেআউট
এটি ডিফল্ট ব্লেন্ডার ইন্টারফেস দেখায় যার উপর আমরা কাজ করছি
চুসে স্ক্রিন লেআউট এ বাম ক্লিক করুন
এই সূচী আপনাকে বিভিন্ন লেআউট বিকল্প দেয়
অ্যানিমেশন কম্পোজিটিং গেম লজিক ভিডিও এডিটিং
আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি বেছে নিতে পারেন
চুসে স্ক্রিন লেআউট থেকে প্রস্থানের জন্য ব্লেন্ডার স্ক্রিনে কোথাও একটি বাম ক্লিক করুন বা কীবোর্ডে Esc টিপুন
সিন বর্তমান সীন প্রদর্শন করে যার উপর আমরা কাজ করছি
সুতরাং এটি ইনফো প্যানেল সম্পর্কে ছিল
এখন ব্লেন্ডারে ফাইল ব্রাউজার ব্যবহার করে সিস্টেমে একটি নতুন ডিরেক্টরি বানানোর চেষ্টা করুন
তারপর স্ক্রিন লেআউট ডিফল্ট থেকে অ্যানিমেশন এ বদলান
ফাইল ব্রাউজার এবং ইনফো প্যানেলের এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
এই প্রকল্পটি ভারত সরকারের মাহর্দ এর আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি